এ তখন একবার তোমার ওই মুড়ি না কি মুড়ি আর কোলাই সেদ্ধ না কি দেবে বলছে হ্যাঁ তারপরে হয়তো একবার নাম্বার আগে তখন একবার tiffin করিয়ে দেবো এই ভাবে বলছিলো মানে এইভাবে আয়োজন করেছে ও তাহলে ওখানে গিয়ে থাকার ব্যবস্থা কিছু আছে নাকি না কি? আহ ওখানে গিয়ে থাকার ব্যবস্থা বলতে গেলে তোমার আহ ধরো আহ আমরা তো এখানে বিকেল চারটের সময় চাপবো দিয়ে নামবো তোমার ওই উম ভোর চারটে তো এবার আমরা সারাদিন ঘুরবো ঠিক আছে মানে থাকা কোনো মানে ইয়ে নেই এ তোমার ধরো আমরা তো সারাদিন ঘুরবো ঘুরবো আবার তোমার ধরো bus ধরবো তোমার ওই আটটা দিকে এ রাত আটটায় bus ধরবো এখানে আবার সকাল আটটায় নেবে যাবো ও তাহলে আমাদের পুরো এক দিনকার tour মানে ওখানে গিয়ে ঘুরে আবার ফিরবো তাই না? হ্যাঁ এটা তোমার সাত থেকে আট দিনকার কোনো tour না এবার ধরো এটা এক দিনকার এবার যা হয় একদিনে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 সেটাই এবার তো সবাই তো সমান নয় এবার ধরো হয়তো হ্যাঁ আমি দিয়ে দিলাম হয় তো আর এক জন ধরো পারলো না তা সবাই তো সমান না সেটা সেটা একটা কথা বটে কারণ এখন ওই lockdown এ যা পরিস্থিতি মানুষের হাতে তো পয়সা একবারে নেই যাকে বললেই চলে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

হ্যাঁ তো ওটা এক কালে অনেক চলে ছিলো তো এখন দেখছি একদম পুরো বন্ধ আমার মামা তো বসেই আছে কি বলবো আর তো তার কিছু করার নেই কি বলো এই lockdown, corona এসব এলো দিয়ে পুরো অর্থ নীতি টা একবারে নেমে গেলো একদম অর্থ নীতি এ এই জিনিসটা হওয়াতে corona হওয়াতে শুধু অর্থ নীতি না অনেক কিছুই মানে কি বলবো তোমার যেমন ধরো শিক্ষা দিক থেকে কতটা মানে এ পিছিয়ে গেলো বলো তো সেটাই সেটাই শিক্ষা দিক থেকে তো একেবারে মেরুদন্ড ছিলো যেটা আমাদের কি বলবো ভেঙে গেলো যাকে বলে না দিয়ে

দিয়ে তাহলে মানে bus টা ছাড়বে কোটার সময়? ওই যে বললাম তোমার ওই মানে এ সবাই কে বাড়ির থেকে বেরোতে হবে তোমার ওই এ দুটো আড়াইটের দিকে এবার ধরো তুমি এবার এবার সবার তো বাড়ি এক জায়গায় না এবার ধরো হয়তো কিছু এ ছেলের বাড়ি হয়ে তো দূরে আছে এবার হয়তো এক জায়গায় সব এসে তোমার ওই এ তিনটের সময় এখানে ঢুকে যেতে হবে তারপর তখন চারটের সময় bus ছাড়বে ও তাহলে ধরো তুমি যে বলছো দু বার tiffin দেবে কিন্তু ওখানে গিয়ে তো খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে না কি? হ্যাঁ ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে গেলে তোমার এবার ধরো দু বার দিলে এবার হয়তো আহ কিছুক্ষন বললাম না যে কি দু তিন ঘন্টা মতন গেলাম হ্যাঁ তখন হয়তো একবার মুহি দিয়ে দিলো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 সেটাই যে ওখানে গিয়ে কি হ্যাঁ ভাত খাওয়া দাওয়া হবে সেটাই জিজ্ঞেস করছি হ্যাঁ অব্যশই ভাত খাওয়া ওই পয়সা থেকেই হবে ওই যে ছশো টাকা নেবে ওখান থেকেই সেটাই কারণ ধরো এক যেখান থেকে একটা জায়গা অতদূর journey করে একটু ভারী খাওয়ার না খেলে problem হয়ে যাবে তাই না সেটাই আবার হ্যাঁ আমার একটা বন্ধু ও বলছিলো যে মানে আমি একবার দিঘা গিয়েছিলাম ঠিক আছে তো আহ ওখানে বলছে সবই ভালো কিন্তু একটা খুব problem বুঝলে

মানে problem বলতে গেলে যে আমরা আমাদের যে জল জল যে আমরা খাই না ওই জলটা হচ্ছে মানে কি বলবো ওখানে পুরো একদম নোনা বলছে যে এমনি যে tubewell থেকে জল ওঠে ওটাও বলছে যে কল থেকে ওঠে ওরা বলছে যে একদম নোনা ইয়ে বলছে তা এ যদি sir কে বলা হয়ে যে ও জল না খেয়ে যাতে আমরা আমরা এখান থেকে নিয়ে যাই যে বড়ো সেই ইয়ে গুলো হয়ে না সেই সে কি বলে যেগুলো কোটো না কি বলে যে ওগুলো নিয়ে গেলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেটা mineral এর পাওয়া যায় সে কুড়ি লিটার এর যে jar গুলো হ্যাঁ ওগুলোই ওইটা ভালো হয়ে বুঝলে কারণ ও বলছে যে আমরা নিয়ে যাই নি তো অনেক মানে কি বলবো যে আমরা যে বারো ঘন্টা ছিলাম ওখানে তো একদিন জলের জন্যে মানে solid ছিলো তো তোমার বলছে ওটাই একদম সব থেকে খারাপ হয়ে গেছিলো জানো সেটা তাহলে ওটা একটা করা যেতে পারে ধরো আমরা ষাট টা ছেলে আছি তা সে কারণে তাহলে তিরিশ লিটার জল হোক bus এ তো চলে যাবে ছাদের উপর যদি জল টা ভালো করে মানে বেঁধে নি হ্যাঁ bus এর উপর বলতে গেলে যে তোমার ওই পেছনে যে একটা ইয়ে থাকে না ওখানেই সব ভোরে নেয় সব কিছু নেয় তো ওখানেও নেওয়া হবে কোনো ব্যাপার না problem নেই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

নিয়ে বলছে বোতল বোতল ওখানে বিক্রি করছে ওইটাই কিনে খেতে হচ্ছে আর যদি নিয়ে যাই তাহলে কিনে খেতে হবে না সেটাই মানে কিনে খাওয়াটা তো বড়ো কথা না ধরো কিনে যদি ওখানে, আমাদের এখানে পাঁচশো জলের দাম দশ টাকা নেয় খুব বেশি হলে হ্যাঁ বলো ওখানে যদি তিরিশ টাকা নেয় তাহলে তো এক পাঁচশো জল খেয়ে কিছু হবে না টাকাটাও প্রচুর লেগে যাবে তাই না? সেটাই এটা একটা কিন্তু অনেক ইয়ে বুঝলে তো মানে এটা sir কে কিন্তু বলতে হবে এর কারণ ওটা বিশাল problem হয়ে ওখানে ও আমাকে আমাকে বার বারি বলে যে যাচ্ছি যখন ওইটা একবার দেখিস বা sir কে বলিস এইভাবে বলছে সেটাই আর বাজার পাতি বা উম খাওয়া দাওয়া তো ওখানে গিয়ে রান্না করবে না ওই hotel এ বা কোথাও খাইয়ে দেবে?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 রান্না তাহলে আমরাই করবো মানে hotel এ খাওয়া হবে না না hotel এ না, এবার ধরো হয়তো কারুর ভালো লাগলো হয়তো ঘুরলো একটু গিয়ে হয়তো সে আলাদা ভাবে খেতে পারে কিন্তু but আমাদের যে সবাই থাকবে এবার অতগুলো ছেলে তো এবার hotel এ একটা খাওয়া আর তোমার এখানে সব কিছু করা একটা আলাদা ব্যাপার না এবার ওখানে অনেক পরে যাবে এবার হয়তো দাম এবার বুঝতেই পারছো বাইরের ব্যাপার তো এ দাম হয়তো নেবে। সেটাই সেটা একটা ভালো দিক কারণ picnic মানে কি picnic মানে তো রান্না নিজে করে খাওয়া একটা আনন্দ সেটাই তাই না সেটাই মজা মানে ওর ওটাই তো মজা এবার ধরো হয়তো তুমি গেলা ও এবার ধরো তুমি কিনে খাচ্ছ একটা মজা আসবে না হ্যাঁ সবাই সবাই মিলে এক সঙ্গে খাবো বসে একটু মজা হবে এই ভাবেই ভালো সেটাই সবাই মিলে রান্না করবো একটা আনন্দ বুঝলে?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

এই যে ধরো বাজার তারপর যে gas oven এগুলো কোথা থেকে নেবে সব? এগুলো কথা থেকে নেবে বলতে গেলে তোমার আমরা তো আগেও মানে আমরা এটা এটা নয়ই যাচ্ছি যে এখন মানে বাইরে tour এ তো আমরা তো sir এর কাছে অনেকবার করেছি মানে feast ছিলো picnic করেছি তো এবার ধরো ওগুলো আমাদের গ্রামেই আছে ওগুলো কোনো অসুবিধা হবে না না ধরো একটা একজন এক আধ জন কে একটা দায়িত্ব দিতে হবে তাহলে ভালো হবে কারণ ধরো তুমি যখন ভাববে যে অসীম এটা করবে বা ও রাজু এটা করবে বা সপ্তক ওটা করবে তখন ধরো করলো না তখন মানে সমস্যাটা হয়ে যাবে তাই না?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

সেটাই কারণ একটা picnic তুমি ধরো একটা master এর উপর depend করে হয়ে না যদি সবাই মাইল একটা দায়িত্ব নেয় কোনো সমস্যা থাকে না

সেটাই তারপর ধরো কাউকে তুমি বাজারের দায়িত্ব দিলে বা কাউকে দোকানের দায়িত্ব দিলে সেটা যদি মানে ঠিক ঠাক পালন করে তাহলে কোনো সমস্যা থাকে না কিন্তু যদি ধরো তুমি আমাকে বললে যে বাজারটা করে নিয়ে এসো দিয়ে ধরো আমি গেলাম না তখন শেষ মুহূর্তে খুব সমস্যা হয়ে যাবে তাই না? সেটাই আর আর কি জানো তো যে bus টা করেছে বুঝলা ওই bus টা তে কিন্তু problem হবে না ঘুমোবার, যে সারা রাত আমরা যে যাবো এটায় ওটা কোনো problem হবে না কারণ দেখলাম এ যে seat যেটা আছে না ওটা যখন ঘুমাবো আর কি তখন বলছে seat টা ফেলে দেওয়া হয় ওখানে ভালো ভাবেই ঘুম হ্যাঁ সেটা একটা ভালো দিক করেছে কারণ দেখো বারো ঘন্টা bus এ journey করা মুখের কথা না কারণ তুমি বাড়িতে যদি দু ঘন্টা বসে থাকো দেখবে মনে হবে মাঝ হার ধরে গেলো একদম হম সেটাই তার জন্য ওই ব্যবস্থাটা মানে এর bus তা খুব ভালো বুঝলা দেখেছি আমি এলাম church গিয়ে গিয়েছিলো সেখানে মানে bus এর ওইখান কে এ তো ওখানে দেখলাম সব কিছু ভালো bus টাও খুব ভালো বড়ো আছে

মানে A. C. লাগা না তবে মানে non A. C. but bus টা কিন্তু খুব ভালো খুব সুন্দর সৌন্দর্য আছে আর এখন দেখো ওই A. C. বলতে গেলে আর এখন দেখো ঠান্ডার সময় তো এখন ধরো A. C. অতটা প্রয়োজন হবে না যেহুতু ঠান্ডা সেই জন্য

হ্যাঁ তো এবার ধরো এবার তো আমরা কি বলবো এবার sir তো যাচ্ছিলো না এবার ধরো ভাই আমি বললাম অনেক sir কে request করলাম ওই যাচ্ছে তাই অনেক হ্যাঁ সেটা তো অব্যশই কিন্তু একটা শুনে ভালো লাগলো যে bus টা তোমরা খুব ভালো করেছো কারণ আমার যাওয়া হয়নি bus এর মানে বলতে যাওয়া হয়নি তুমি তো

bus টা করার পর

বলছি তুমি আরেকবার গিয়েছিলে তখন কিসে গিয়ে~ গিয়েছিলা? আরেকবার গিয়েছিলাম তখন আমরা travel agency র মাধ্যমে গিয়েছিলাম মানে আমরা ধরো কোনো মানে বন্ধু বান্ধব বলো বা sir বলো এ সবাই মিলে না মানে travel agency বুঝো মানে bus ছারে যেখান থেকে ধরো ও হ্যাঁ বুঝতে পেরেছি হম হয়তো ও bus না এবার ধরো অন্য অন্য কিছু আছে হ্যাঁ না travel agency মানে bus ই ছারে সে volvo bus তারপর

বুঝতে পেরেছি ওরা বলছে ওখানে ওখানে বলছে এমনি দেখার জিনিস মানে কেমন কি আছে? দেখার জিনিস বলতে ধরো কি বলবো সমুদ্র সৈকত এক number প্রথমে সমুদ্র সৈকত এই সব ধরো garden আছে তারপর park হ্যান তেন বেশ ভালো একটা জায়গা বুঝলে সমুদ্রের জন্য ভালো হম আর আরেকটা কথা কি জানো তো মানে আমি যাওয়ার আগে সব কিছু জিজ্ঞেস করেছি যে আমার বন্ধুটা বললাম না গিয়েছিলো সে যে জলের জন্য বলছিলো যে জল নিয়ে যাবে অব্যশই এহ হ্যাঁ তো ও বলছে যে ওখানে দেখার মতো বলছে একটাই জিনিস আছে যে দেখবা হ্যাঁ তম~ যেমন ধরো আমাদের সূর্য হচ্ছে ঠিক আছে

তো ওই সূর্যটা বলছে যখন উঠবে সকালে যখন দেখতে পাবি হ্যাঁ বলছে ওটা যেনো দেখবি একদম যে সমুদ্রে যে জল ওই জল থেকে একদম উঠছে মনে হচ্ছে তো আমি দেখি তাই তো আমরা দেখি তাই তো মনে হচ্ছে তোমার রাতে উঠছে আকাশে উঠছে তো কিন্তু ওটা একদম বলছে জল থেকে উঠবে মানে এভাবে একটা মানে ভালো দৃশ্য হয়ে বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো কারণ আমি যেতে পারি নি আমি ঘুমিয়ে ছিলাম সবাই যখন দেখে ফিরে আসছে তখন আমি ঘুম থেকে উঠেছিলাম তো ওরা বলছিলো হ্যাঁ এ ছাড়াও এ ছাড়াও বলছে যে দেখবার মতো জায়গা বলতে গেলে বলছে যে ওই ওটা দেখলে তো দেখলা এবার ধরো এবার হয়তো তুমি আরো কিছু দেখবা যদি বললো যে garden না কি বললো যে garden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 হ্যাঁ কারণ একটা জায়গায় তো সব কিছু তো না দিঘা তো একটা বিশাল বড়ো জায়গা ধরো হ্যাঁ সেটাই বলছি আর ক~ আর কোথাও tour এ গেছো তুমি? মম আর কোথাও গিয়েছিলাম তোমাকে বলবো কিন্তু আমি একটু মানে কাজে এক জায়গায় একটু যাবো তা তোমার সাথে একটু পরে কথা বলছি ঠিক আছে?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

অরুনা ইরানির বিষয়ে বলুন তো? অরুনা ইরানি নয় বছর বয়সে গঙ্গা যমুনা চলচিত্রে আয্রা আহ চরিত্রে তার চর- চলচিত্রে আত্মপ্রকাশ করেন। রাহানারা ফারাত উপকার এবং আয়া দেবান ঝুমকে এর মতো চলচিত্রে বেশ কয়েকটি ছোট চরিত্রে অভিনয় করার পর তিনি কৌতুক অভিনেতা মেহমুদ আলির সাথে, আল্লহাদ জাওারের মতো ছবিতে জুটি বদ্ধ হয়েছিলেন। আন্নু কাপুরের বিষয়ে বলুন তো?

ম্যান্ডি চলচিত্রে আত্মপ্রকাশ করেন তিনি bollywood এ cinema television serial এবং reality game show তে আলাদা ভাবে অভিনয় করছেন তার কর্মজীবন, প্রায় তিরিশ বছর বিস্ত্রিত ZeeTV দ্বারা প্রজতিত গানের অনুষ্ঠান আতরাক্সিত, Host করার জন্য তাকে সবচেয়ে বেশি স্মরন করা হয়। আশিস বিদ্যার্থী বিষয়ে বলুন তো?

আহ এবং হায়দার এর জন্য পরিচিত। রাজস্বি বিদ্যাতির সাথে তার বিয়ে হয় তাদের একটি সন্তান রয়েছে।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 আদিল হুসেন পুরস্কার বিজয়ী থিয়েটার এবং চলচিত্র সমাচলক দের দ্বারা প্রশংসিত অভিনয়ের জন্য পরিচিত। ওথেলো এর play in black and white পরিচালনা করেছেন রয়েস্টেন অ্যাভেল আন্তর্জাতিক প্রশংসা লাভ করে এবং এডিনবার্গের

অনুপম খেরর বিষয়ে বলুন তো?

একজন অভিনেতা এবং প্রজজোক hotel mumbai the oxidental prime minister এবং সারাংসর জন্য পরিচিত অনুপম পঁচিশ আগস্ট ও উনিশশো পঁচাশি সালে আহ কিরান,

অনিল কাপুরের বিষয়ে বলুন তো? পাঞ্জাবী ভাসি আনিল চাউল দিনেপ নগরে থাকেন তিনি আহ উনিশশো উনষাট সালে সুরিন্দর এবং নির্মল ওরফে সুচিত্রা কাপুরের ঘরে জন্মগ্রহন করেন তার বড় ভাই বনি। বোন রিনা ও ছোটো ভাই সঞ্জয় আছে, তার বাবা সানি কাপুরের এর secretery ছিলেন একজন নিসঙ্গ মানুষ মানে বন্ধু ছাড়া তিনি কাছাকাছি পড়াশোনা করতেন। অম্রেশ পুরির বিষয়ে বলুন তো? বিশ্বাস করুন বা না করুন আম্রেশ পুরি bollywood এ cinema র নায়ক হতে চেয়েছিলেন কিন্তু উনিশশো চুয়ান্নো সালে, screen test এ ব্যার্থ হন এবং এই ব্যার্থতা ছিল mister পুরি ভারতের cinema র তিনি ইতিহাসের সব চেয়ে বিখ্যাত এবং বিশেষযোগ্য খলনায়ক হয়ে ওঠেন তার সব থেকে স্মরনিয় এবং, উম উদ্ধিত ভুমিকা হল চরিত্র আমল গুপ্তার বিষয়ে বলুন তো? আমান গুপ্তা হলেন একজন ভারতীয় চিত্র নাট্যকার অভিনেতা পরিচালক তারে জামিন পার স্ট্যানলি কা ডাব্বা,

ফাস গেয়ি রে উবামা এবং কামিনি চলচিত্রের একজন অভিনেতা বোমান ইরানি এর বিষয়ে বলুন তো? বোমান ইরানি একজন ভারতীয় অভিনেত্র কণ্ঠ অভিনেতা, চিত্রনাট্যে এবং photographer একজন অভিনেতা হিসেবে তিনি প্রধানত হিন্দি সিনেমা এবং থিয়েটারে কাজ করেন তিরিশ বছর বয়সে তিনি শেষের দিকে থিয়েটারে যোগ দেন এবং দুহাজার সালে On screen অভিনয়ে চলে আসেন দুহাজার তিন সালে comedy drama মুন্না ভাই MBBS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 বলরাজ সাহানি এক মে উনিশশো তেরো সালে বল আহ রাওয়াল উম পিন্ডি ব্রিটিশ ভারতে জন্মগ্রহন করেন আহ কাবুলিওয়ালা এবং ভাবি এরজন্য পরিচিত একজন অভিনেতা এবং লেখক এর আগে তিনি সন্তোষ চন্দ আহ এবং দময়ন্তীর সাথে বিয়ে করেছিলেন। সাহানির সাথে তার উম বিয়ে হয়েছিল তিনি তেরো এপ্রিল উনিশশো তেয়াত্তর সালে বোম্বেতে মারা জান। বিন্নু ধিল্লন বিষয়ে বলুন তো? বিন্নু ধিল্লন ভারতের পাঞ্জাবে এর সংৰুৱে এ আহ উন্তিরিশ আগস্টও উম উনিশশো সাতাত্তর সালে জন্ম গ্রহন করেন তিনি একজন অভিনেতা এবং প্রযোজক দেব ডি ডেক ভারতন আহ চালিয়া এবং তিনি আরজিন্দর কর কে বিয়ে করেন। ভারত ভুসন এর বিষয়েও বলুন তো? ভারত ভুসন চোদ্দ জুন দুই হাজার উনিশশো বিশ সালে ভারতের উত্তরপ্রদেসে জন্মগ্রহণ করেন মিরজা গালি

ভারতের মহারাষ্ট্রের মুম্বাই তে মারা যান। অপেসারদার মঞ্ছের অভিনেতা ছাব্বিস জানুয়ারি উনিশশো আহ ছেয়াত্তর অন্ধ্রপ্রদেসের প্রজাতন্ত্র দিবস, তার প্রথম, জনসাধারনের উপস্থিতি ছিল parrot বলে তার প্রথম চলচিত্র উপস্থিত ছিল আহ প্রনাধিয়ার আল্লু তার ভাই প্রযোজক আল্লু অরবিন্দ তার সাফল্য শুরু হয়েছিল, চাঙ্কি পান্ডের বিষয়ে বলুন তো? চাঙ্কি পান্ডে ছাব্বিশ সেপ্টেম্বর উনিশশো বাষট্টি সালে ভারতের বোম্বে তে উম একটি non film পরিবারেতে জন্ম গ্রহন করেন চাঙ্কির আসল নাম, আহ সু সুয়দ সরদপান্ডে তবে তিনি চন্দ্রকান্ত পান্ডে নামেও পরিচিত অনিল কাপুর এবং মাধুরি দীক্ষিত উম প্রধান চরিত্রে অভিনিত তেজাব ছবিতে একটি, গৌণ চরিত্রে অভিনয়ই করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ড্যানি ডিনজুকাকার বিষয়ে বলুন তো? ড্যানি যিনি সিকিমের রাজকন্যা গাওয়া উম ড্যাঞ্জম্পা কে বিয়ে করছেন। আহ এবং তার নিজের শহর আহ গ্যাংটকের শেষ সবিয়ালের ভাতিজি বর্তমানে মুম্বাই এর জুহুতে থাকেন তিনি একজন নেপালি লোক সঙ্গীত, উম বিশেষজ্ঞ নেপালিবাসি শুনতে ভালোলাগে সম্প্রতি তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেই সম্পর্কে আরও বাছাই করা হয়েছে। দইসিল সাফারি বিষয়ে বলুন তো? একই শহরে এবং একই মাসে পারিবারিক বন্ধু আমির খানের জন্ম দইসিল সেফারি একজন ভারতীয় শিশু চলচিত্রে অভিনেতা যিনি মুলত হিন্দি, bollywood এর ছবিতে কাজ করেছেন তিনি তিনি দুহাজার সাত চলচিত্রের একটি আহ dyslexia শিশুর প্রশংসিত চিত্রায়নের জন্য সর্বাধিক পরিচিত। দিপাক তিজুরির বিষয়ে বলুন তো? দিপাক তিজরি পরিচালক টম ডিক এবং হ্যারি বিনোদন শিল্পে কাজের জন্য এবং bollywood এ একটি নিজ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 অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং আশিকি খিলাড়ি স্মরনিয় ভুমিকার জন্য সুপরিচিত। ধর্মেন্দ্র এর বিষয়ে বলুন তো? ধর্মেন্দ্র ভারতের সিনেমার অন্যতম প্রাধান ভুমিকা ধর্মেন্দ্র দেওল উনিশ স্যাট সাল থেকে উনিশশো আটষট্টি সাল পর্যন্ত মহিলা চলচ্চিত্র আহ সেন্ট্রিকে romantic নায়কের ভুমিকায় অভিনয় করেছিলেন এবং উনিশশো আটষট্টি সাল থেকে উনিশশো ঊনসত্তর এবং, উনিশশো একাত্তর সাল থেকে উম পইলা সাল পর্যন্ত romantic নায়ক হয়েছিলেন তিনি অ্যাকশন হিরো হিসেবে অভিনয় করছেন। দুশো ছ~ছয়টি ছবিতে অভিনয় করেছেন। দ্বিপিকা পাডুকোনের বিষয়ে বলুন তো? দ্বিপিকা পাডুকোন উম একজন ভারতীয় model এবং অভিনেত্রি তিনি উম সাবিক batminton champion প্রাকাশ পাডুকোনের মেয়ে তার মাতৃ ভাষা কাকানি, দিপিকার আনিসা নাম ছোটো বোন রয়েছে ডিম্পল কাপাডিয়া বিষয়ে বলুন তো? উনিশশো উনসাটি সালের আট জুন একটি গুজরাটি ভাষী পরিবারে জন্মগ্রহন করেন ডিম্পল ব্যবসায়ী সুনিভাই এবং

দিপন্নিত এর উনিশশো তেয়াত্তর সালের হিট ছবি ববি তে sign up করেছিলেন ছবিতে ঋষির ওহ তাকে দেখান হয়েছে। দেব আনন্দের বিষয়ে বলুন তো?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 Charismatic এবং নিপুন অভিনেতাদের মধ্যে একজন এবং সেই ক্ষেত্রে সবচেয়ে কল্পনাপ্রসুদ এবং পরিচালকদের একজন দেব আনন্দ একশো দশটির ও বেশি চলচিত্র, উম পাচ দশক জুড়ে দিয়েছেন তিনি দীর্ঘকাল ধরে একজন নেত্রী স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং এমনকি ভারতীয় সিনেমার একটি

দীপ্তি নাভালের বিষয়ে বলুন তো?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 অবদান ভারতের মহিলাদের পরিবর্তনশীল ভুমিকা সংবেদনশীল এবং জীবনের কাছে চরিত্র গুলির জন্য সমালোচনা মূলক প্রশংসা প্রাপ্তির উত্তর যোগ দেওয়া হয়েছে।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 ব্যাপক ভাবে ভারতে উৎপাদিত সর্বশ্রেষ্ঠ অভিনায়ক হিসেবে বিবেচিত হয় তিনি ব্রিটিশ ভারতের,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

উন নব্বই সাল পর্যন্ত হিন্দি চলচিত্রে তার কাজের জন্য পরিচিত ছিলেন এবং আবার চলচিত্রে অভিনয় করতে সক্ষম হন সমান্তরাল সিনেমা বা নিউ ইন্ডিয়ান সিনেমা এর তার প্রাধান অবদান ছিল।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

চুয়াত্তর সালে ব্রিটিশ ভারতীয় চলচিত্রের লেখক এবং কবি জাবেদ আক্তার এবং লেখক পরিচালক হানিরানের জন্ম ফারহান এমন এক পরিবেশে বড় হয়ে উঠেছেন যেখানে আহ সৃজনশীলতা ফিরোজ খানের বিষয়ে বলুন তো? ফিরোজ পঁচিশ সেপ্টেম্বর উনিশশো ঊনচল্লিশ তারিখে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

palms পায়ের সাহায্য করেন। ফরিদা জালালার বিষয়ে কোক সুন্